আরে ভালো রে ভাই তুই তোর কোনো পাত্তাই নাই তুই কোথায় আছিস কি করছিস? এই তো রে ভাই বাড়িতেই কাজ ফাজ নিয়ে একটু busy হয়ে গেছিলাম নিজের জন্যই time পাচ্ছিনা তো কাউকে কি কল করে কথা বলবো

twenty four hours মানে এ কাজটার না পুরোটা flexible বুঝেছিস? আহ তো তোর twenty four hours তোকে তোর active থাকতে হয় কখনো কিছু message meeting meeting ফিটিং হতে থাকে তো একটা হয় না কি freely তুই বসতেই পারবিনা

আরে রাত্রে বেলাতে আমাকে কল করছে বুঝলি তো? মানে হয় কিছু খাওয়া দাওয়া ছিল আমাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে meeting এ কি হয় নাই হ্যাঁ তো আমি বললাম যে যে বিষয় গুলো হয়েছে তো ও হোয়াটসঅ্যাপ কলিং করছিল bro তারপরে ও আমাকে শোনা যাচ্ছেনা বলে normal কল করছে ভাই normal রাত্রে বেলা এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা এগারোটায় আমাকে normal কল করছে কল করছে কথা বলছে আমি মানে normally কালকে তো জানিসই তুই আমার মাথা কতটা খারাপ ছিল তারপরে normal কল টল করলো normal কল করার পর ভাই দেখি আমাকে জিজ্ঞাসা করছে তোমার qualification কি তোমার কি হয়েছে আমি বললাম এই তো আমার graduation english এ ভাই english এ কথা বলা শুরু করেছে ভাই তুই ওর english কথা শুনলে না মাথার ওপর দিয়ে বাজ পড়ত মানে যা ভুলভাল grammatical fault আরে ভাই তুই জানিস না খাওয়া ছিল ও কালকে হ্যাঁ তো আমার সাথে ও english এ কথা বলছে আর ভুলভাল আমি বলতেও পারতেছিনা ভাই তোর english কি ভুল তো তারপরে না ভালো হয়েছে gods grace একটা কল আসছে আমার হ্যাঁ একটা কল আসছে আমার কল আসার পর আমি বললাম আহ একটু দাঁড়া আমার একটা কল আসছে ভাই ও রাত্রে বেলা বারোটা তিন পর্যন্ত আমাকে কল করছে আমি তুলি নাই তোর সাথে প্রেম করে নিয়েছে আমার মনে হয় এ ভাই বলিস না এসব কথা আমার ভালোই লাগেনা ব্যাঙ

না রে ভাই আমার দরকার নাই তারপরে আমাকে message করছে না আরে শোন এখন থেকে না আমরা english এ কথা বলবো আমি বললাম okay no problem আমার

এখন দেখি আবার কল করতেছে কি অবস্থা তো without any reason তোকে কল করছে?

তুই এত সুন্দর সুন্দর DP লাগাস photo লাগাস reels বানাস বিহারি language এ ভাই ওটা তো আমি মানে আহ যে আমার মানে reels বানাতে ভালো লাগে তুই বুঝেই গেছিস এতদিনে যে আমি কত reels বানাই আমার তো যখনই time থাকে আমি তখনই reels বানাই আর আমার photo তুলতেও খুব ভালো লাগে মানে আমি পুরা আমার যে গুষ্টি টা আছে না ওই গুষ্টির মধ্যে সবথেকে বেশি যে আমি একজন যে খুব যেখানে কোনো situation এ photo তুলবো reels বানাবো এটাই করবো আর কারোর সখ নেই এসব আচ্ছা আর তুই বিহারি তো একটা এই হিন্দি গানে reels বানা তুই বিহারি গানে reels বানিয়ে কি পাস তুই? আমার ভালো লাগে ওটা connection

বুঝতে পারিনা গানের কোনো meaning বুঝতে পারিনা তারপর দু তিন বার ঠিক ভাবে কথা বলতে মানে শুনতে গিয়ে তখন বুঝতে পার ও আচ্ছা কি বলতে চাস. ভাই তুই তো তুই ওটা শোনার পর তুই শুনে থাকবি কেন আমাকে কল করবি আমি তোকে বুঝাবো হ্যাঁ ভাই এটার মানে এটা আচ্ছা ভাই এবার থেকে ওই করবো হ্যাঁ ভাই তুই বল তুই reels ফিলস বানাস কিনা

ভালোই তো তুই এবার টিকটকার হয়ে যাবি reels reeler হয়ে যাবি followers হ্যাঁ তোর heavy followers বেড়ে যাবে

তাও one point two K টা কি কম? তা কম না তো কি তোর কত? আমার হাজারের ওপরেই আছে হম পনেরো হাজারো হাজার পনেরো কি কুড়ি এরকম হবে

ঠিক আছে আমি তোকে follow করবো ইন্সটা তে হ্যাঁ আমিও তোকে follow করবো এই আমি দেখি কেউ কেউ রাতের বেলায় একদম reel star হয়ে যায় একদম

এই তোর প্রেমিক প্রেমিকের ওটা আমার ফেসবুকে বে তুই আমাকে ফেসবুকে দেখছিস তা friend request পাঠাতে পারতি আমি তো তোকে দেখি নাই যে তোকে friend request পাঠাবো এখন হারিয়ে গেছিস তুই ফেসবুকে খুঁজে পাচ্ছিনা কেন? বাহ আমি তো তোকে পাইলে তখনই friend request পাঠায়ে দিতাম আমার মনে হয় এ কথাটা বলার পরেই meeting টা চালু হয়ে যাবে বল time ও দেখ

মাসি তাই কি অবস্থা শোন না

আমার সব বন্ধু বান্ধবী আজকেই যাচ্ছে ভাই

একে একে কল করতেছে পিঙ্কি পিঙ্কি পিঙ্কিল আবার পিঙ্কি পিঙ্ক lover পিঙ্কি

এরকম কিছু না ওই নামটা ভালো লেগেছে বলে রেখে দিয়েছি আচ্ছা তোর একটাই নাম না কি দু তিনটে নাম মানে একটা birth name থাকে না না না birth name ওইসব কিছু নেই আমার আর একটা এমনি nick name একটা পিঙ্কি আমার real name ও তোদের তোদের মধ্যে মানে birth মানে এটা কুণ্ডলী বাঁধা হয় তখন birth name রাখেনা?

ও ওটাই তো বললাম তারপর ভাই বোন কেমন আছে সবাই? সবাই ভালো আছে

কে কি করছে? ভাই কি করে এখন কোন class? ভাই তো এই class ten দিল এবার eleven এ যাবে ইস বাঁচছে ও মানে সেই ও enjoy টা না এখন? বসে বসে পাবজি খেলা free fire খেলা এইসবই করেই যাচ্ছে একটা তে বুইয়া একটা তে chicken dinner তাইনা? ঠিক বলেছিস ও বুইয়া আর chicken dinner করতে করতে ওর result চলে আসবে result কবে ওর? মে মাসে বেরোবে মনে হয় মে তে এ তো চলে আসলো রে এপ্রিল একমাস আরও

তারপরে কি নিয়ে পড়বে ও? না না commerce নিয়েই পড়বে ও tuition ও start করে দিয়েছে commerce এর ভালোই আমরাও start করে দিয়েছিলাম ভাই arts নিয়ে পড়তাম তাও এই একটা কথা তুই follow করছিস ওই পরীক্ষা দেবার পর পড়ার ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায় না পড়া যখন থাকেনা হ্যাঁ তখন মনে হয় কিছুই নেই কাজ করার জন্য একটু পড়েই নি হ্যাঁ আমার তো সেই ইচ্ছা করত পড়বো পড়বো আমি tuition ও সেই যাইতাম eleven বল না যেটা তুই বলছিলি তোর সাথে কি হয়েছিল? ভাই এখানে বলবো? তো কি হয়েছে বল আরে কি হয়েছিল বলত একটা কাকু আছে আমাদের বাড়িতে তো মানে সামনের দিকটা পুরোটা মানে দোকান area তো তো ওটা ভাড়াতে দেয় ঠিক আছে main অনেক গুলো দোকান টোকান ভাড়াতে দিছে একটা godown আছে ওটাও ভাড়াতে দিছে ওখানে একটা কাকু মানে আসে মানে হিসাব টিসাব নেয় টাকা ঠাকা নিয়ে চলে যায় আমি খুব respect করতাম তারপর একদিন কাকু বলে কি যে শোননা একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ বল তো বলে কি যে তোমার আহ তোকে না আমার খুব ভালো লাগে তো আহ তোকে আমি আজকে থেকে তুমি তুমি বলতে পারি তুই ভাব কত তোর তখন কত age ছিল? ভাই এটা কিছু মাস আগের কথা ও বাবা তারপর? তারপর কি আহ মানে তারপর বলছে তো আমি না মানে কথাটাকে ignore মানে কাকু তুমি এরকম ইয়ার্কি মারতেছ? রাখ তো না তারপর ফোনটা কাটলাম আমাকে continuously কল করে যাচ্ছে কল করে যাচ্ছে তো মা তো জানেনা না তো মা বলল যে কি ব্যাপার তোর এত বাজে type এর তোর behavior ফোন তোল তো ফোন তুলছি তো বলে কি যে কি ব্যাপার তুমি আমার ফোন তোলো না এই না সেই না তারপর বলে কি ইস তোমার সাথে কথা না বললে না আমার ভালো লাগে না তোমাকে দেখতে আমার কত ইচ্ছা করে তোমার আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে তোকে কি জানি কেন তোমাকে আমার খুব ভালো লাগে এটা সেটা বলতেছে আমি বললাম দেখো তারপর আমার birthday আসলো তুই তো জানিসই twenty march আমার birthday তো তার তো তার আগে আমাকে জোড় করে বলে কি যে তুই ধুপগুরিতে চলে আয় তোকে একটা সোনার কানের বানায়ে দিচ্ছি তুই ভাব ও বাবা নিয়ে নিতিস শালা আমার এত মানে ঘিন্না লাগেনা আমার এই type এর মানে step by step জিনিসগুলো এত খারাপ মানে তারপর জোড় করে বলতেছে চলে আয় এই সালের আহ মানে এই সালটা চলে যাবে তারপর আগের সাল আসবে তখন তুই চাইলেও পাবিনা মানে এরকম কাকু এরকম কাকু তুই পাবিনা আমি বললাম দরকারও নেই আমার আমি ওসব জিনিস দেখিনা তো তারপরে যাক কাকু আসেনা তো এখন না আসলেও আমি পাত্তা দি না আসলে আমি ঘরের ভেতরেই থাকি আর কানে দেখছিসই তো হেডফোন হেডফোনটা লাগায়ে রাখি ও ডাকলেও না আমি শুনি কিন্তু আমি সাড়া দি না মা বলে কি না আরে ও না হেডফোন লাগায়ে থাকলে না ওর ও কিছু শুনতে পারেনা বলে কি আজকেই আসছিল যেমন আমি না স্নানে গেলাম তোকে বললাম না আমি স্নানে যাচ্ছি তো

আমি বললাম না গো actually না আমি busy ছিলাম তো তাই আহ বলে কি হ্যাঁ কি ব্যাপার এত শুকায়ে গেছিস আমি বললাম হ্যাঁ আমার শরীর ভালো না বলে একবারও তো বলিস নাই তুই অসুস্থ ওষুধ আইনে দেখ এখন বলে কি ওষুধ আইনে দিবো আমি বললাম না না ডাক্তার আমাকে খুব ওষুধ দিছে আমি ওইসব খাইতে পারিনা তো তারপর মা বলল কি বলছিল কাকু আমি বললাম কি আর বলবে কিছু না বলল যে কেমন চলছে কাজ টাজ এটা সেটা

ওই সময় যখন বলছে তখন আমি বলছি দেখো আমার এসবে কোনও ইচ্ছা নাই আর তুমি বলে কি তারপরে একটা চোরের মন পুলিশ পুলিশ বলে না ওই type এর আমাকে কি বলে যে হ্যাঁ তুই যেটা আমাকে ভাবতেছিস আমি কিন্তু না আমি তোর বাবা এই দিকে আবার কি বলে বলত আমি তোর বাবার মত কাকু তুই যদি আমি তোর নিজের কাকু হইতাম আমারও ভাস্তি আছে আমি কিন্তু ওকে এরকমই আমি ভাবতে পার মানে আমি ওকে জিজ্ঞাসাও করতে চাইছিলাম তোমার কি ভাস্তি কে তুমি এই type এর কথা বলতে পারো কোনোদিনও? বলে কি হ্যাঁ ও তো আমার সাথে এরকম করে ও আমার গলা জড়ায়ে থাকে ধরে বাবা বাবা মানে কাকু কাকু বলে আমি বললাম তাহলে আমি হলে তুই ওর জড়াবি মানে ওর গলায় জড়াবে আর ওখানে ও টেপাটিপি করবে হম

ভাই আমার রাগ ধরছে তোর কথা শুনে তুই কিভাবে tolerate করছিস? tolerate করছি না আমি বললাম তো ওকে না আমি পাত্তাই দি না পাত্তাই দি না আসলে তো এদিকে আসার তো এতটা হিম্মত নাই আসেনা but এখন পাত্তা দি না তো আজকে যেমন তারকাটাটা হাসছিল মানে ওই যে অনেক মানে অনেক দুঃখী লোক যখন খুব দুঃখের মধ্যে থাইকেও হাসে না ওই হাসিটা দিচ্ছিল ভাবলাম ভাগ এখান থেকে আমি চলে আসলাম আমি অনেক busy আছি গো বলে হ্যাঁ জানি তুই খুব busy এই সেই আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে আসছি তারপর হম পাত্তা দি না মানে আমি কিসের ওপর believe করি বলত sometimes কিছু কিছু answer দিয়ে দিবি তুই নিজে খারাপ হয়ে যাবি আর sometimes তুই আহ মানে চুপ থাকার একটা নিজের মধ্যে খুব বড় answer বুঝলি তো? চুপ থাকবি দেখবি নিজেই answer পাইয়ে যাবে

কোনওদিনও না ওকে আমি answer টা দিয়ে দিছি হ্যাঁ কোনওদিনও এরকম হয় যে তুই চুপ থাকবি তুই situation দেখে কাজটা করতে হবে বুঝলি তো? কোন situation এ কি থাকবে চল তাহলে আবার ওদিকেও তো যাবি না দেখবি হ্যাঁ হ্যাঁ আরে আমার এখন office এর meeting ও আছে ঠিক আছে তখন তোকে পরে কথা বলবো তোর সাথে

হ্যাঁ হ্যাঁ চল bye bye.

য়া আলাইকুম আসসালাম কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তোমার কি অবস্থা এই তো আমার ও ভালো চলছে তারপর তুমারে পড়ালিখার কি অবস্থা কেমন চলছে মোটামুটি ভালই পুরোপুরি ভালো না তোমার কেমন চলছে হ্যাঁ আমারি একই অবস্থা হম তো তোমাদের পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ আমরা বার্ষিক পরীক্ষা দিলাম এখন দ্বিতীয় বর্ষে আছি আবার নতুন করে বই কিনা লাগবে ভর্তি হওয়া ভর্তি হয়েছি

আমার ওই একই অবস্থা তো তোমার করোনার সময় যে Backup টা হয়েছিল সেটা পরিপূর্ণ হয়েছে পুরোপুরি হয়ে ওঠে নাই এখনো চেষ্টা করছি পুরোপুরি এটা Cover করার হ্যাঁ এখন তো আবার Regular Class শুরু হয়েছে সবকিছু আগের মতো স্বাভাবিক হচ্ছে, আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করোনার সময় তো আমাদের হ্যাঁ পড়ালেখা থেকে মোটামুটি একটু বঞ্চিতই ছিলাম আমরা সবাই তবে Online এর জন্য একটু একটু হলেও ধরে রাখা সম্ভব হয়েছিল হ্যাঁ কিংবা Online এ Class করলেও মনে করো আমরা বাসায় সেভাবে আগের মত পড়তাম না হ্যাঁ হ্যাঁ আমরা Class এর কাজগুলা যেভাবে শেষ করা জন্য একটা আগ্রহী ছিলাম কিন্তু Online এ Class গুলো কিন্তু আমরা অতটা আগ্রহী ছিলাম না হ্যাঁ আসলে ওই সরাসরি পড়ালেখা করে আমরা অভ্যস্ত ছিলাম যে Online টা আমাদের জন্য প্রযোজ্য এতটা ছিল না করতে হয়েছে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ পাইছে Online এ Class করতে হ্যাঁ বাচ্চারা খুবই আনন্দ করেছে এ বিষয়টা কিন্তু আবার অনেক দিক থেকে ক্ষতিও হয়েছে কারণ কি মনে কর ছোট বাচ্চাদের প্রায় দু বছরের মত কোন পরীক্ষা হয়নি। তার জন্য তো লিখার অভ্যাসটাও ছুটে গেছিল এবার যখন ওদের পরীক্ষা হয়েছে তখন পরীক্ষা দিতে ওরা অনেকটাই Nervous ছিল হ্যাঁ হ্যাঁ আমিও আমাদের এখানে বাচ্চাদের দেখেছি ওরা ওই Online এ পড়ালেখা করবে ওই সময় মত হচ্ছে Mobile য়ে বা কেউ tab নিয়ে ঠিকই বসেছে Sir দের সাথে কথা বলছে কিন্তু ওই যে পরীক্ষার বিষয়টা ওটা ওরা আসলে নিতে পারেনি তো যার কারণে এখন খুলে যাওয়ার পরে ওরা একটু হতাশ হয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওগুলা জি আমি আসলে ওগুলো দেখতে পারিনি তো তুমি যদি জানো আমাকে একটু বল আসলে কি কি পরিবর্তন হলো হম আসলে আমার ছোট বোন এবার Class Six এ তো সেই জন্য আমার Six এর আর Seven এর বইগুলা দেখা হয়েছে তো সেই ক্ষেত্রে আমি একটুখানি খোঁজখবর নিলাম দেখলাম না অন্যান্য যে আমাকে প্রাথমিক শাখায় বইগুলো পরিবর্তন করা হয় নাই। কিন্তু দেখলাম কি ষষ্ঠ শ্রেণিয়ার সপ্তম শ্রেণী বইগুলা পুরোপুরি পরিবর্তন করা হয়েছে আবার অষ্টম নবম দশম এগুলো পরিবর্তন করা হয়নি ও আচ্ছা

ও তাহলে ওদের বিভাগের পরোটা কিভাবে হবে? সব কি একবারই হবে? একসাথেই হবে ওদের ওইটা মনে করো এখনো সিদ্ধান্ত দেয়া হয় নাই যখন নবম শ্রেণী ভর্তির জন্য গেছিলাম ওরা বিভাগ নির্বাচন করতে চাইছিল তখন ওদেরকে কোন বিভাগ দেওয়া হয় নাই। বলছিল সেটা এখনো নাকি শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোন সিদ্ধান্ত আসে নাই সেজন্য ওদেরকে কোন Group দেয়া হয়নি বলেছে পরবর্তীতে জানানো হবে এখন সেটা কি করবে সেটা শিক্ষামন্ত্রী নির্দেশনের উপর দেখা যাবে আর কি আচ্ছা তাহলে এখন কি ওরা নবম শ্রেণীতে এমনিতেই ভর্তি হয়ে আছে কোন Group ছাড়া

যেমন Science এর যে বইগুলো আছে Commerce এর যে বইগুলো আছে Art এর যে Group এর বইগুলো আছে ওগুলো কোনটাই দেয়া হয় নাই। বলছে ওগুলো পরবর্তীতে দেয়া হবে তাহলে মনে হয় main main যে Subject ওগুলো ওগুলোতেই শুধু পড়ানো হবে হ্যাঁ আর আমি দেখছি মনে কর তুমি এখন আমরা মনে কর Group D বিভাগের মাধ্যমে মনে করো তুমি Science এ আছো তুমি Science এর বইগুলোই পড়লা Commerce আর Art এর বইগুলো সম্পর্কে তোমার কোন Idea থাকে না আমি আজ থেকে পড়ছি আমি Art এর বইগুলোই জানি। আমি physics chemistry Biology এসব পর্যন্ত জানি যখন আমরা চাকরির জন্য কোন আবেদন করতে যাই তখন কিন্তু আমাদেরকে সব বিষয়ের ওপরেই পরীক্ষা দিতে হয় হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু আমাদের জন্য একটু জটিলতা তৈরি হয়ে যায় হ্যাঁ আর যারা polytechnic এ আছে যেমন এ কারিগরি লাইনে আছে তাদেরকে কারিগরি job গুলোর মধ্যেও কিন্তু দেখা যায় সব Group এর বইগুলাই কিন্তু একে দেয়া হয়

দেয় তখন সবগুলো বই Backup করতে হয় তখন একটুখানি কষ্ট হয়ে যায় আরকি হ্যাঁ প্রথমে কষ্ট হলেও পরে ওরা সুবিধাটা নিতে পারে চাকরি করতে গেলে এটা সুবিধা নিতে পারে

আর সব বিশেষ করে কারিগরি Board থেকে ফলাহা করা চাকরির দিক থেকে একটুখানি সুবিধাটা বেশি পাওয়া যায় হ্যাঁ কিন্তু Bangladesh আসলে কারিগরি পড়ালেখার মানটা ভালো না তাদের উচিত আরেকটু উন্নত করার কারণ কি Bangladesh এর মানুষের দিক থেকে উন্নত না কারণ কি মনে করো কারিগরি যে লাইনটা থেকে মনে কর। মানুষের যে Diploma করতেছে পড়ালেখা করতেছে ওইটাকে সবাই সাধারণত ইন্টারের সাথে তুলনা করে একদম ঠিক না মনে কর এমনি সাধারণভাবে তুমি যখন General Line থেকে তুমি পড়ালেখা করবা তখন মনে করো তুমি HSC পরে তুমি Honours করলে Honours এর পরে Masters করলে তুমি সাধারণত একটা Job চাকরির জন্য আবেদন করতে পারতেছ Bank এর জন্য আবেদন করতে পারতেছ কোন Teacher হিসেবে আবেদন করতে পারতেছ যে কোন জায়গায় তুমি আবেদন করতে পারতেছ